hello

কেমন আছিস এই চলে যাচ্ছে কোন রকম

হ্যাঁ সব ভালো আছে তোমার বাড়িতে সব ভালো আছে তো হ্যাঁ রে সব চলছে এই weather যে অবস্থা না নিয়ে ঠান্ডা লাগছে নিয়ে সবাই হালকা শরীর খারাপ হচ্ছে আমারও ধর হালকা ঠান্ডা লেগে আছে।

তারপর কি বললি? picnic টিকনিক কবে যাবি শীতের সময় তো গেলি না আরে না না শোন সেই সময় কি হয়েছিল বলতো সে সময় আমার একটু অসুবিধা হয়ে গেছিল হ্যাঁ সব দিক থেকে হ্যাঁ তো তাই জন্য একটু অসুবিধা হয়ে গেল। তো আরেকবার plan কর তাহলে সবাই মিলে একবার ছোট্ট করে picnic করা যাবে picnic বলতে ধর এখন তো তো আর মাঠে-ঘাটে গিয়ে কোথাও picnic হবে না তো কারোর বাড়িতেই করব হয় তোর বাড়িতে করব না হলে কারুর বাড়িতে করব সবাইকে বল কি বলছে দেখ তাহলে হয়ে যাক একদিন দেখতে হবে তাহলে কে কে যাবে সেটাও তো দেখ ওটাই কে যাবে সেটা হচ্ছে ব্যাপার তুই কি রাজি আছিস? হ্যাঁ হ্যাঁ আমি তো তোকে তখনই বলেছিলাম রাজি আছি ও তাহলে তুই আমি আর দেখিয়ে দিকে আরো দু তিনজনকে বলে দেবো ঠিক আছে কোন ব্যাপার নেই total পাঁচ জন মিলে আর তেমন যদি হয় তাহলে এক কাজ কর । এই ছোটখাটো picnic না করে কোন এক জায়গা থেকে চ ঘুরে আসি গা তাহলে তো ওখানে যাওয়া হবে plus picnic করাও হবে হুম তাই না তাও হবে যে করে হোক মানে দূর করে picnic করে আসা হবে ঘুরতে গিয়ে হ্যাঁ তাহলে কোথায় ঘুরতে যাবি তুই একটু বল? দেখ কোথায় যাওয়া যায় তাহলে এইদিকে কাছে কাছেতে যাব না একটু দূরে যাব ভাবছি। তাহলে গোয়া যাবে কি গোয়া? হ্যাঁ দেখ গোয়া সবাই যাই তো যাবো আমি তো বললাম রাজি আছি যেখানেই যাবি হম তাহলে এক কাজ কর আমি তাহলে হ্যাঁ তাহলে দুজনকে ফোন করছি তুই দুজনকে ফোন করে নিস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি phone করছি হুম তাহলে ওই ওই কথাই থাকলো দুজন দুজনকে phone করবি আর বাকিগুলো হচ্ছে দেখ দেখ যাওয়া তো আর নয় যেহেতু অনেক দূরের রাস্তা সেই হতে ধর ট্রেনেই যাব flight করব না তো সবাই মিলে এনজয় হবে দুই তিন দিন ধরে যাওয়া হবে ওইদিকে কিন্তু একটা কথা বলে দিস ধর গোয়া যাচ্ছি ওদিকে একটা কথা বলে দিস যাতে time নেয় হাতে দশ পনের দিনের মতন কারণ লাগবে না দশ পনেরো দিন তাও ধর যদি ধর কি বলবো late হয়ে যায় তো সেজন্য মোটামুটি তো সাত আট দিন লাগবেই

তো সেখানে চার পাঁচ দিন থেকে ভালো করে ঘুরবো আহ তো সব planning করতে হবে তাই না

হুম গোটা পুরোটা দেখে আসতে হবে তুই কি গোয়ার ব্যাপারে কিছু জানি না আমি সেরকম কিছু জানিনা আমি তো কোনদিন যায়নি তুমি গিয়েছিলে? না দেখ আমিও যায়নি but আমার যেহেতু একটা বন্ধু আছে অনেক কিছুই দেখেছি যখন একটা park আছে বড় water park টাইপের তো ওই water park টা না মানে সব মানে বড় বড় famous ব্যক্তি গুলো যায় কারণ ওখানে এমন কিছু নেই water park অনেক কিছু জিনিস আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ঠিক আছে তো আমি ও water park টা দেখেছি ধর একটা instagram reels এ ও তারপরে ওই আহ একটা জ্যাকলিন ফার্নান্ডেজ কে চিনিস?

জ্যাকলিন ফার্নান্দেজ heroine

তো ওটাই দেখেছিলাম একটু নিয়ে ভালো লেগেছিল দেখা যাক তাহলে ওখানেই যাব। যেতে তো হবে এক জায়গায় যেহেতু এই বছর যায়নি একবারও হ্যাঁ সেটাই কবে যাবি তাহলে দেখ ঠিক কর

তারা কি ভাববে না ভাববে বা টাকা পয়সার ব্যাপার আছে যতদূর গেলেতো ধর আর এক দুই হাজারের হবে না minimum ধর ত্রিরিস হাজার টাকা টাকা মত নিয়ে যেতেই হবে কারণ যাওয়া আসা থাকা খরচা অতদিন ওখানে ঘোরার খরচা তারপরে ওখানে boat riding আছে আরো অনেক কিছু আছে তো সেগুলোর ব্যাপারে জানতে হবে তাই না তা তো ঠিক দেখ কে কি বলছে মানে দুজনে তো আর গিয়ে হবে না দুজনে গিয়ে ভালো লাগে মোটামুটি তো পাঁচ ছয় জন দরকার হ্যাঁ ওটাই দেখ বাকি দিকে বলে দেখ তুই যে তোকে কি বলছে সে তো তাহলে আমি একবার দেখছি গোয়া গেলে হবে আর অন্য কোথাও জায়গা নেই সেরকম যাওয়ার মত তেমন তো আমার কাছে কোন plan আসছে না তোর কাছে কোন plan আসছে তো বল কিছু গোয়া না গিয়ে আমি তো সেরকম কোথাও যাইনি অন্য জায়গায় কোথাও যেতে পারিস প্রয়োজন মনে হলে শিলিগুড়ি ও যেতে পারিস এই যে

এই দিকে শিলিগুড়ির এই দিকে হ্যাঁ শিলিগুড়ি যাওয়া যেতে পারে but ঐদিকে ধর আমি কোনদিন যাইনি সে তো চিনিই না জায়গাটা বা তুই কি কিছু জানিস বা স চিনিস না আমি কোনদিন যাইনি কিন্তু শুনেছি যে অনেক সুন্দর জায়গাটা মানে ধর টা ওই শহরের মতোই এই মানে শহর বলছি ওর কাজ দেশের মতোই হয়ে গেছে ও ওটা ভালো মানে কি বলতো তাহলে এক জায়গায় গিয়ে ধর মানে enjoy করা হবে plus আমি জানি ওটা তুই ওটা তো একটু পাহাড়ি এলাকা তাই না হ্যাঁ মোটামুটি ওই পাহাড় যেরকম অন্য দেশে হয় না যেমন বড় বড় building এর পাহাড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ওখানকারতো shopping mall তো বলাই যাবে না এত বড় বড় ওটাই নাকি তো আমিতো এদিকে মানে কি বলবো কোনদিনই যায়নি তুই যখন বলছিস যেমন first time যাবি তেমনি আমিও ওই side first time যাব ওইদিকে তাহলে গেলে এক কাজ কর ওই দিকে মানে শিলিগুড়ি দার্জিলিং সিকিম মানে others যা জায়গাগুলো আছে সেগুলো একসাথে visit করা ভালো হবে না

হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই তো সবাইকে বল তাহলে তাহলে এই জায়গাটা তাহলে বেশ ভালো হবে তাহলে এগুলোতে বেশ অতটা খরচা হবে না গোয়ার মতন তাও ধরার approximate মোটামুটি অতটাই পড়ে যাবে তাই না? হ্যাঁ বলছি এগুলো তো গেলে ধর বেশি খরচা হবে না মানে ধর গোয়াতে গেলে যা খরচা হবে এগুলো তো তার থেকে কম হবে but প্রায় একই পড়ে যাবে একেকজনের যে shopping mall অত বড় বড় আছে তো shopping তো সবাই করবে এসব ওখান থেকে এসে একই পড়ে যাবে দেখ যেই যাবে shopping করবে ভালো shopping mall থাকলে ওটাই তারপর ধর ওখানে ঘোরা আছে তারপর others অনেক জায়গা দেখার আছে গাড়িগুলোতে চলার আছে ঘোড়া গাড়ি আছে আরো অন্যান্য অন্য তারপর আরো অনেক জিনিস আছে তারপর তুই তোর তোকে মনে হয় ওই santa type র একটা dress আছে ওদের পাহাড়ি অঞ্চলের ওই পড়লে বেশি ভালো লাগবে তাই না

ত্রিশ হাজার টাকা মত যদি খরচা হয় তাহলে সেই গোয়াই ঘুরবি এই দিকে যদি যাস তো ওই ত্রিশ হাজার টাকায় মোটামুটি সব ঘোরা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই

তাহলে চল দেখ একটু তাহলে planning কর বা সব details জান ওগুলোর ব্যাপারে যে কি করে যেতে হয় না যেতে হয় তো সেগুলো যদি বলিস তাহলে আমার বলিস তাহলে আমাকে সব দিক দিয়ে ভালো হয়ে যায় হ্যাঁ দেখ কিসে যাবি train train করেই তো যাওয়া যাবেনা train গেলেই ভালো হবে হ্যাঁ জেনে দেখ যদি train যাওয়া হয় তাহলে train গেলেই চলে যাব ওই যে একটা আছে না জলপাইগুড়ি সেই নতুন train উঠলো বন্ধে ভারত express দেখ না ওটাতে যদি করে যাওয়া যায় আমরা এক কাজ করব আমরা এদিক থেকে হাওড়া চলে যাব গিয়ে হাওড়া থেকে গিয়ে উঠে যাব হ্যাঁ সেটা হবে কারণ এখান থেকে দাঁড়ায় না রামপুরহাটে বা এদিকে কোন station ধরে না direct তো হাওড়া গিয়ে হাওড়া থেকে ধরেই একদম ওদিকে তো পুরোটাই যায় না হ্যাঁ হ্যাঁ ওটা গোটা জলপাইগুড়ি অব্দি যায়

হম হম তাহলে মানে বেশ ভালই হবে তাহলে এসব দিক থেকে সুবিধা হবে হ্যাঁ ওটাই ওই train টাতে তো চাপা হয়নি একবারও এখনো তো ওই train টাতে চেপে যাওয়া হবে। আর শুনেছি train নাকি অনেক কিছু features আছে।

ওটাই মানুষই সব খারাপ করে দিচ্ছে তাই না নিজের জিনিস তো আর কেউ খারাপ করবে না train তো বাড়ি তো নয় যা ইচ্ছা তাই করছে যার train সে তো আর কিছু করবে না ওটাই মানে যদি ধর নিজের জিনিস হতো মানে ওগুলোকে যদি নিজের জিনিস ভাবতো যে না হ্যাঁ ওগুলো আমাদের জিনিসগুলোকে আমরা খারাপ করবো না তাহলে হয়তো মানে কি বলব হয়তো train গুলো বা others bus truck এগুলো সব মানে ভালো থাকতো রাস্তা সেটাইতো তাহলে দেখ কোথায় যাবি ওই দিকে যাবি না গোয়া যেখানে যাবি সেখানেই যাওয়া হবে তুই যখন বললি না এই দিকে যাব যখন তো এই দিকেই যাব দেখ তাহলে কে কে যাবে

হ্যাঁ সেটা তো বটেই টাকা-পয়সার আরো ব্যাপার আছে সব জন নাকি না যেতেও তো পারে

ঠিকাছে but ধর কিছু যদি কম পড়লো তখন তো ধরে আমরা আছি তাতে কোনো ব্যাপার নয় but যদি all time যদি বলে যে না নেই তাহলে তো টাকা পয়সার ব্যাপার আছে তো অনেকে না যেতে পারে তো সেই নিয়ে জানাবি

problem র কথাটা আলাদা ওটা ঠিক আছে কিন্তু টাকাই নেই সে তো আর যাবে না সে নিজে থেকেই যেতে চাইবে না টাকা না নিয়ে গেলে ওই অন্যজনের টাকা দে তো যাওয়া যায় না

না ধর গিয়ে কিছু একটা হল তখন তো তুই কি হবে দেখ হম হম ওইটাই ওইটাই

আর তো কোথাও কিছু শুনছি না এই দুটো জায়গায় যে কোন একটা যাওয়া যাবে মোটামুটি কবে যাবি তাহলে ঠিক কর ডেটটা আমিও তোকে বলে দিচ্ছি কবে যাবো বলতে দেখ এখন তো ধর ফেব্রুয়ারি মাস চলছে ঠিক আছে পরের মাসটা হচ্ছে মার্চ যদি পারা যায় তো মার্চ মাসের দিকে চল আর না হলে যদি মার্চ মাসে but ধর কলেজগুলো তো আছে আবার college র exam ও আছে যদি মার্চ মাসের পর যদি মার্চ মাসে এক্সাম পড়ে যায় তাহলে মার্চ মাসের পরেই যেতে হবে। এরকম হলে ফেব্রুয়ারি তো exam হয়ে যাবে মোটামুটি না ফেব্রুয়ারিতে ধর exam এখানে আমাদের হয়ে যাবে আমি যে engineering কলেজে পড়িনা সেই college তো ধর ফেব্রুয়ারিতে exam হবে না